এ সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি কালো বড় গরু আর একটি গরুর বাচ্চা এ কটি ঘরের মধ্যে রাখা রয়েসে।

সামনে অনেক খালি জায়গা রয়েসে গরু দুইটির গলায় দড়ি লাগানো রয়েসে।

এই ছবির মইধ্যে একটি বড়ো খেলার মাঠ রয়েছে অনেকজন খেলোয়াড় সেখানে খেলা করতেসেন।

মাঠের মধ্যে নীল একটি বাইক দেখা যাচ্ছে ঘরের সামনে কয়েকটি খুঁটি রয়েসে।

একটি বাইক রাখা রয়েসে একজন লোক সেখানে দেখা যাচ্ছে।

বাইরের মইধ্যে একজন লোক একজন মহিলা দেখা যাচ্ছে।

এসবের মইধ্যে একটি বড় বিল্ডিং ঘর দেখা যাচ্ছে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতরে চারজন লুক রয়েসেন দুইজন মহিলা দুজ পু দুইজন পুরুষ রয়েসেন।

ঘরের বাইরে খালি জায়গা রইসে কয়েকটি চেয়ার রাখা রইসে।

ঘরের বাইরে সিঁড়ি দেওয়া রয়েসে।

এর পাশে অনেক গাসপালা রয়েসে একটি বিদ্যুৎ লাইন দেখা যাচ্ছে একটি বাঁশের বেড়া দেয়া রয়েসে।

এই সোবির মইধ্যে দেখা যাচ্ছে একটি বইয়ের দুকান রয়েসে সেখানে দুইটি চেয়ার রয়সে।

চারিপাশে অনেক ছোট বড় গাছপালা রয়েছে।

পাশে আরও কয়েকটি চেয়ার রাখা রয়েসে এখানে একটি লাইট জ্বালানো রয়েসে।

চেয়ারটির মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা রয়েছে।

ঘরের ভিতরে লাইট জ্বালানো রয়েসে।

একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তার মইধ্যে ব্লক ইঁট লাগানো রয়েসে।

একটি বিদ্যুৎ খুঁটি দেখা যাচ্ছে একটি বিদ্যুতের লাইন রয়েসে।

কয়েকটি ফেবুকুইকের প্যাকেট দেখা যাচ্ছে একটি শিখরের প্যাকেট রয়েসে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি গরের ভিতরে--

সামনে অনেক বড় একটি আসমান দেখা যাচ্ছে।

একটি গ্লাস দেখা যাচ্চে কয়েকটি বিদ্যুতের লাইন রয়েছে।

সামনে বড় নীল আসমান দেখা যাচ্ছে কয়েকটি গাসপালা দেখা যাচ্ছে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে অনেক জন পুরুষ ও মহিলা বসে রয়েছেন।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি বড়ো কলেজ রয়েছে।

এখানে অনেকটি ঘর দেখা যাচ্ছে পাশে একটি পুস্করিণী রয়েসে।

বাস্কের ভিতরে কয়েকটি বিস্কুট রয়েছে সামনে আরও কয়েকটি বিস্কুট দেখা যাচ্ছে।

দোখানের বিতরে একটি লাইট জ্বালানো রয়েসে কয়েকটি শিখলের প্যাকেট রয়েসে একটি মিক্সার আসারের ডিবা দেখা যাচ্চে।

রাস্তার মইধ্যে এক শিশু দেখা যাচ্ছে।

নীচে অনেক কচি কচি ঘাস রয়েসে।

থালিয়ার মইধ্যে অনেকটা কাপড় রাখা রয়েছে।

এই ছবির মইধ্যে দুইটি বড় দোকান দেখা যাচ্ছে।

দোকানের সামনে একটি সিঁড়ি রয়েছে পাশে আর একটি নম্বা সিঁড়ি দেওয়া রয়েসে।

এ সবির মইদ্যে দেখা যাচ্ছে একটি দুকানের ভিতরে অনেকগুলা মোবিলের ডিবা রয়েসে।

ব্যাংকের ভিতরে কয়েকজন লোক রয়েসেন পাশে আরেকটি ব্যাঙ্ক ঘরের মইধ্যে একজন মহিলা দেখা যাচ্চে।

সামনে বড় নীল আসমান দেখা যাচ্ছে পাশে অনেক কাদা দেখা যাচ্ছে।